জাহাজটা অনেক মাঝখানে একদম দূরে দাঁড়িয়ে রয়েছে।

হুম সাদা রঙের বিল্ডিং আছে। অ্যা গাছও আছে।

ভিতরটা ভাগ ভাগ আছে। এখানে ঘাস উঠেছে। উম জলও জমে আছে ।

একটা মাঠ রয়েছে। মাঠের মাঝখানে একটা সাদা মতন টাটা সুমো দাঁড়িয়ে রয়েছে। দূরে অনেক গাছ দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে।

হুম দরজা আছে অনেক গুলো ।

একটা বাইক আছে আর রাস্তা দিয়ে যাচ্ছে বিল্ডিং -এর দিকে।

একটা বাইক আছে। আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বিল্ডিং -এর দিকে।

আঁ অনেক মেশিন পত্র রাখা রয়েছে। লোকটি সাদা রঙের টিশার্ট পরে রয়েছ। একটা মেরুন কালারের জুতো পরে আছ--

হুম পিছনে মেশিন -পত্র রাখা রয়েছে। ছেলেটি সাদা রঙের টিশার্ট পরে আছে। একটা মেরুন কালার -এর জুতো পরে আছ--

হুম গঙ্গা দেখা যাচ্ছে। হুম মেঘ মত রয়ে--

হমম কে সাজানো রয়ে--

হুম আর সাজানো --